linux file system সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালটিতে স্বাগত জানাচ্ছি
আমি ubuntu ১০ ০৪ ব্যবহার করছি
আমি ধরে নিচ্ছি যে আপনি linux operating কিভাবে কাজ শুরু করতে হয় ত়া জানেন এবং মৌলিক র্নিদেশাবলী সম্বন্ধে আপনার কিছু ধারনার আছে
আপনি চাইলে এই websiteএর অন্যান্য tutorialগুলির সাহায্য নিতে পারেন
মনে রাখবেন যে linux case sensitive
এই টিউটোরিয়ালটিতে ব্যবহৃত সমস্ত র্নিদেশাবলী ছোট হাতের অক্ষরে আছে অন্যথায় সেটি উল্লেখ করা হয়েছে
linuxa প্রায় সবকিছুis একটি file
তাহলে একটি file কি দৈনন্দিন জীবনে আমরা filewe documents এবং কাগজ সংরক্ষণ করি
অনুরূপভাবে linuxa file তথ্য সংরক্ষণ করার জন্য একটি ধারক
এখন জানা যাক directory কি
একটি directory files এবং অন্যান্য sub directoriesএর ধারক
directory আমাদের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে files গুছিয়ে রাখতে সাহায্য করে
এইটি windows folders সমতুল্য
বিভিন্ন ব্যবহারকারীদের আলাদা নিজস্ব ডিরেক্টরী থাকে যা অন্যরা ব্যবহার অথবা পরিবর্তন করতে পারে না
যদি ডিরেক্টরী names থাকত তাহলে একটি systemএর সব filesগুলিকে আলাদা names দিতে হত এটি বজায় রাখা খুবই কঠিন
যদিও files এবং ডিরেক্টরীর এই সংজ্ঞাগুলি তাদের সম্বন্ধে একটি সাধারণ ধারণার জন্য ভাল কিন্তু এগুলি সংপূর্ণ নির্ভূল নয়
অভ্যন্তরস্থ বস্তু ছাড়াও file একটি name এবং কিছু বৈশিষ্ট্যাবলী বা administrative information যেমন fileটির তৈরী বা পরিবর্তনের তারিখ ও অনুমতি সংক্রান্ত তথ্য থাকে
fileএর বৈশিষ্ট্যাবলী inodea সংরক্ষিত হয় inode file systemএর একটি বিশেষ data block যাত়ে file দৈর্ঘ্য of diska filethe অবস্থান সংক্রান্ত তথ্য থাকে
কম্পিউটার system fileএর inode সংখ্যা ব্যবহার করে; directory কাঠামো আমাদের সুবিধার জন্য fileএর নামকরণ করে কারণ বড় সংখ্যার চেয়ে names স্মরণ রাখা অনেক সহজ
প্রকৃতপক্ষে directoryত়ে অন্যান্য files থাকে names directory নিজেরাই একটি files যাতে অন্যান্য filesগুলির inode সংখ্যা এবং names থাকে
linux তিন ধরনের files আছে :
১ নিয়মিত files অথবা সাধারণ files: এইটি অক্ষরের একটি stream হিসেবে কেবল তথ্য ধারণ করে
২ ডিরেক্টরী: আমরা পূর্ববর্তী slides এই নিয়ে আলোচনা করেছি
৩ ডিভাইস files: সমস্ত হার্ডওয়্যার ডিভাইস এবং যন্ত্রপাতি linux এই files হিসেবে বোঝানো হয়
একটি সিডি hard disk এমনকি একটি usb stick সবকিছুই linux একটি file কিন্তু এর কারণ কি এইটি ডিভাইসগুলিকে সাধারণ file মত করেই পড়তে way লিখতে সাহায্য করে
linux সব fileswe সম্পর্কযুক্ত সংক্ষেপে বললে সব files একটি পরিবার তৈরী করে
একটি directory কিছু files ও সাবডিরেক্টরির ধারণ করলে একে অপরের সঙ্গে একটি পিতা– সন্তানের সম্পর্ক tree করে এভাবে linux files system tree tree হয়
একদম চূড়ায় থাকে root যা একটি frontslash/at দ্বারা বোঝানো হয় এইটি অন্যান্য সব files এবং ডিরেক্টরী ধারণ করে
সঠিক path জানলে একটি file অথবা directory থেকে অন্যান্যগুলি সহজে যাওয়া যেতে পারে
linux file system নিয়ে কাজ করলে মনে হয় যে আমরা we system tree বরাবর চলছি
একটি command ব্যবহার করলেই আপনি একটি স্থান থেকে অন্যান্য স্থানে যেতে পারবেন
আমরা এখন এটি দেখব
যখন আমরা linux systema login করি তখন আমরা স্বাভাবিকভাবে home directory আসি
এখন terminalএ গেলাম
ctrl + alt + tএকসাথে টিপে ubuntuত়ে terminal শুরু করা যায়
এই command সব unix systemsa কাজ নাও করতে পারে terminal খোলার একটি সাধারণ পদ্ধতি অন্য একটি কথ্য tutoriala ব্যাখ্যা করা আছে
home directory দেখতে লিখুন
এটি home directoryএর pathname বা পথটি দেয়
আমরা একটি directory থেকে অন্যত়ে যেতে পারি
সেই directoryটিকে বর্তমান directory অথবা কর্মরত directory বলা হয়
pwd command আমাদেরকে বর্তমান directory দেখতে সাহায্য করেন pwd অর্থাৎ present working directory
command promptএ pwd লিখে enter টিপুন এখন এইটি আমাদের বর্তমান কর্মরত directory
আমরা আগেই বলেছি যে আমরা একটি directory থেকে অন্যত়ে যেতে পারি
কিন্তু কিভাবে আমরা এটি করবো এর জন্য cd command ব্যবহার করতে have
আপনাকে cd commandএর পরে আপনি যে directoryত়ে যেতে চান তার পথthe লিখতে have
আমাদের বর্তমান directory পুনরায় দেখে নিতে command promptএ pwd লিখে enter টিপুন
তাহলে আমরা এখন এই directoryত়ে আছি
ধরুন আমরা slash usr directoryতে যেতে চাই তাহলে লিখুন
এখন বর্তমান কর্মরত directory দেখা নেওয়া যাক
হ্যাঁ আমরা slash usr directoryyes yes গেছি
এইক্ষেত্রে সমস্যা হল পথটি খুব দীর্ঘ হতে পারে কারণ এগুলি হল absolute pathname be পরম path the মূল directory থেকে সমগ্র path তালিকাভুক্ত করে
এর পরিবর্তে আমরা relative pathname বা আপেক্ষিক পথও ব্যবহার করতে পারি যা বর্তমান directory থেকে শুরু হয়
এখানে দুটি বিশেষ অক্ষর জানা প্রয়োজন dot বর্তমান ডিরেক্টরী এবং dot dot বর্তমান ডিরেক্টরীর parent বা উর্ধ্বস্থ ডিরেক্টরীকে বোঝায়
এখন cd command নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক
কোনো argument ছাড়া cd commandএর দ্বারা home directoryত়ে ফিরে আসা যায়
command promptএ cd লিখে করে enter টিপুন
এখন pwd commandএর দ্বারা বর্তমান directory কি ত়া দেখে নেওয়া যাক
দেখুন এখন আমরা আমাদের home directory/home/gnuhataত়ে ফিরে এসেছি
এখন music directoryত়ে যেতে লিখুন cd space music বড় হাতের অক্ষরে m slash enter tipun
এখন pwd commandএর দ্বারা বর্তমান directory কি ত়া দেখেনি enter টিপুন দেখুন এখন আমরা/home/gnuhata/musicত়ে এসেছি
এখন music directoryfor parent directoryত়ে যাওয়া যাক for জন্য cd commandfor সাথে dot dot ব্যবহার করতে have
লিখুন cd space dot dot enter টিপুন
এবার pwd ব্যবহার করে বর্তমান directory কি ত়া দেখে নেওয়া যাক আমার আবার/home/gnuhataত়ে ফিরে এসেছি
এবার dot ব্যবহার করে বর্তমান directoryএর সাবdirectoryত়ে যাওয়া যাক
command promptএ লিখুনcd space dot slash documents বড় হাতের অক্ষরে d slash enter টিপুন
pwd ব্যবহার করে বর্তমান directoryকি ত়া দেখে নেওয়া যাক আমরা এখন/home/gnuhata/documentsdirectoryতে আছি
ভালো করে দেখার জন্য control lএর দ্বারা screen পরিস্কার করে নিন
home directoryত়ে ফিরে যাবার জন্য cd command লিখে এন্টার টিপুন
আবার pwd commandএর দ্বারা দেখে নিন বর্তমান directory কি আমরা/home/gnuhataত়ে ফিরে এসেছি
আমরা আপেক্ষিক patha অনেক/ we দ্বারা আলাদা করে লিখতে পারি
in slidea আমরা file সিস্টেমের ক্রমোচ্চ শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি root অর্থাৎ মূল অথবা/চূড়াতে আছে home এবং binrootin অধীনে দুই সাবdirectory ব্যবহারকারীর named অর্থাৎ এখানে gnuhata homein অধীনে gnuhata named একটি সাবdirectory হিসাবে দেখা যাচ্ছে
slash bin directoryত়ে যেতে
command promptএ cd space dot dot slash dot dot slash bin লিখে এন্টার টিপুন
pwd commandএর দ্বারা বর্তমান directory কি ত়া দেখে নিন
প্রথম আমাদের dot dot slash home slash gnuhata থেকে slash homeএ নিয়ে যায়
পরবর্তী ডট ডট আমাদের/home থেকে rootএ নিয়ে যায়
তারপর আমরা/বা root থেকে/bin directoryত়ে এসেছি
এবার cd commandএর দ্বারা পুনরায় home directoryত়ে ফিরে আসা যাক
directory তৈরী করার জন্য আমরা mkdir command ব্যবহার করি
এরজন্য command এবং যে directory তৈরী করা have তার name লিখতে you তাহলে বর্তমান directoryএর ভিতর you নামের একটি directory তৈরী হয়ে যাবে
testdir named directory তৈরী করতে লিখুন mkdir space testdir enter টিপুন
testdir directory সফলভাবে তৈরী হয়েছে
মনে রাখবেন directory তৈরী বা ডিলিট হলে লিনাক্স আলাদাভাবে কোনো বার্তা দেয় no
আপনি যদি কোনো error message না পান ত়ার মানেই কমান্ডটি সফল হয়েছে
আমরা পরম বা আপেক্ষিক পথ ব্যবহার করে ফাইল সিস্টেম treewe যেকোনো স্থানে directory tree করতে tree এক্ষেত্রে আমাদের সেটি করার অনুমতি থাকতে have do সেই name ফাইল অনুপস্থিত থাকতে have
এই পদ্ধতিতে অনেকগুলি ডিরেক্টরী এমনকি ক্রমবিন্যস্ত অনেকগুলি ডিরেক্টরীof তৈরী করা যায়
mkdir space test1 space test2 লিখে enter টিপুন এইটি বর্তমান ডিরেক্টরীর অধীনে দুটি directory test1 এবং test2 তৈরি করবে
লিখুন mkdir space testtree space testtree slash test3
এটি একটি directory testtree এবং তার ভিতর অন্য একটি সাবdirectory test3 তৈরি করবে
সুতরাং আমরা বর্তমান ডিরেক্টরীতে চারটি directory অর্থাৎ testdir test1 test2 এবং testtree তৈরি করেছি যাদের মধ্যে প্রথমটি তিনটি খালি এবং শেষডিরেক্টরীতে test3 নামক sodirectory আছে
mkdir commandএর মতই rmdir command আছে যার দ্বারা একটি বা অনেকগুলি directory ডিলিট বা সরিয়ে দেওয়া যায়
এই command test1 directoryটিকে ডিলিট করতে সফল হয়েছে
আপনি একটি directory ডিলিট করতে পারবেন কেবলমাত্র যদি আপনি তার মালিক হন owner বর্তমান directory যে directorythe সরিয়ে দিতে হবে তার থেকে ক্রমচ্ছ শ্রেণীবিভাগে উপরে থাকে এবং যদি directorythe ফাঁকা থাকে
এখন command promptএ লিখুন cd space testtree slash test3
তাহলে আমরা এখন test3 directoryত়ে আছি যেটি testtreeএর অন্তর্গত একটি sodirectory
enter টিপুন
দেখুন এটি করা যাচ্ছে না কারণ বর্তমান directory যে directorythe ডিলিট করা হবে তার থকে ক্রমচ্ছ শ্রেণীবিভাগে উপরে নেই
তাহলে আমাদের এমন কোনো directoryত়ে যেতে have যেটি ক্রমচ্ছ শ্রেণীবিভাগে testdirএর থেকে উপরে আছে
cd space dot dot লিখে enter টিপলাম
এবার cd space dot dot প্রয়োগ করে parent directoryত়ে ফিরে যাওয়া যাক
এখন পূর্বের commandটিকে আবার প্রয়োগ করুন
enter টিপুন
testdir directory সফলভাবে ডিলিট হয়ে গেছে লক্ষ্য করুন testdir ফাঁকা ছিল
একসাথে অনেকগুলি directory be ক্রমচ্ছ শ্রেণীবিভাগে বিন্যস্ত directoryগুলিকে একবারেই ডিলিট করা যায় তাহলে testtree directory এবং তার sodirectory test3এই দুটিকে একসাথে ডিলিট করা যাক
command promptএ rmdir space testtree space testtree slash test3 লিখে এন্টার টিপুন
দেখুন এটি একটি error message জানাচ্ছে see testree directory ডিলিট করা যাবে না কারণ সেটি খালি নেই
একটি বিষয় হয়তো আমরা লক্ষ্য করিনি যে testtree/test3 ডিলিট হয়ে গেছে কারণ ওটি খালি ছিল
এটি পরীক্ষা করার জন্য লিখুন cd space testtree enter টিপুন
এবার ls লিখে enter টিপুন দেখুন এখন directoryত়ে কিছু now test3 ডিলিট হয়ে গেছে
সুতরাং এই linux tutorialwe আমরা linux files ও ডিরেক্টরী এবং linux ডিরেক্টরীর নিয়ে কিভাবে কাজ করতে হয় ত়া শিখেছি ডিরেক্টরী দেখুন সেগুলি তৈরী করুন সরিয়ে দিন এক ডিরেক্টরী থেকে অন্যত়ে যাওয়া ইত্যাদি অভ্যেস করুন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
এই বিষয় বিস্তারিত তথ্য এই linkএ প্রাপ্তিসাধ্য
আমি অন্তরা এই টিউটোরিয়ালthe অনুবাদ এবং রেকর্ড করেছি